ল্যাখা ছিল একটাতে হাসপাতালের ভিতরে অথচ হাল্লা চিৎকার করিবেন না।

নীল এবং সাদা রঙের টেবিলও দেখা যাচ্ছে দুটি।

এবং দুজন লোকও দেখা যাচ্ছে এবং একটি রাস্তার মধ্যে ঘর আরও দেখা যাচ্ছে দুটা।

এখানে একটি ঘরের বাহিরের দৃশ-দৃশ্য দেখা যাচ্ছে।

একানে অনেকগুলি চুপা রাখা দেখা যাচ্ছে এবং কাঠের।

একানে একটি বাস দেখা যাচ্ছে এবং মালাও দেকা যাচ্ছে।